Hello বিজয় হম বল সুজয় আরে বলছি উম তোদের বাড়িতে কি আমি উম আমার money bag টা ফেলে এসেছি আমি খুজে পাচ্ছি না money bag টা

এবাবা তাহলে bus এ করে আসার সময়ে তাহলে এটা হয়েছে বোধহয় হম হতে পারে কারণ এখন তো চারিদিকে pickpocket যারা করছে তাদের তো উম রমরমা বেড়ে গেছে আর এখন তো news এও তো continue দেখা যাচ্ছে যে এরকম এইতো কিছুদিন আগে news এ দেখছিলাম তো এখানে হাওড়া যে station আছে সেখানেও এরকম খবর দেখাচ্ছে এটাতো খুব ই খারাপ হোলো মানে কতগুলো টাকা ছিলো ও ওতে কত document ছিলো সেগুলো সব চলে গেলো এবারে কি করি আমি

সেগুলো তো তোকে তোর ঠিকঠাক এখন করতেই হবে আবার নতুন করে apply করতে হবে বা যে যে procedure যেগুলো আছে সেগুলো complete করতে হবে কিন্তু এই ধরনের খবর বা তোর সাথে যেটা হয়েছে এইরকম কিন্তু হামেশাই ঘটছে তো এটাও এটাতে কিন্তু দৃষ্টিপাত করা উচিত লোকজনের বল বা প্রশাসনের বল এতে দৃষ্টিপাত করা উচিত হ্যাঁ মানে আমার সঙ্গে যেটা হোলো এটা তো মানে এখন news এও পড়ি যে হামেশাই আরকি হচ্ছে এখন বাচ্চাবাচ্চা ছেলে র রাও আরকি উম pickpocket করে নিচ্ছে এরকম ভাবে

pickpocket এর থেকে money bag বেশি তোলার থেকে এখন যেটা বেশি হচ্ছে সেটা এখন কি mobile গুলোকে হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে হম হম সেইদিনই তো মানে train এ করে আসছিলাম

তো সেখানে একজনের mobile ছিনিয়ে নিয়ে একটা বাচ্চা ছেলে একদম station এ নেমে দৌড় দিয়েছে হম এইরকমই হচ্ছে আর এদের রমরমা এখন বেশ কারণ এদের পুরো gang আছে একদম বড়োসড়ো এদের gang আছে যারা কিনা আট জন দশ জন বা পনেরো জন হয়তো আছে তারা সারাদিন উম এদিক ওদিক ঘুরেই বেড়ায় এসব করার জন্য পুরো gang একদম মানে উম news এ তো পড়ছিলাম যে এই pickpocket বা চুরিচামারির ব্যাপারটা সবচেয়ে বেশি মানে দিল্লী শহরে হচ্ছে আরকি ওইখানে মানে উম প্রচন্ড পরিমানে হ্যাঁ দিল্লী শহরে বলতে দিল্লী শহরে বলতে যেখানে population সব থেকে বেশি থাকবে সেখানেই এইসব যে জিনিসগুলো বেশি হবে কারণ দিল্লীতে population অনেক বেশি লোকজনের সংখ্যা অনেক বেশি মুম্বাই এ যেমন লোকজনের সংখ্যা অনেক বেশি কোলকাতা শহরে লোকজনের সংখ্যা বেশি তো যেখানে লোকজনের সংখ্যা বেশি থাকবে সেখানে এই ধরনের

হম শুধু যে

pocket হচ্ছে সেরকমও তো না এখন তো মানে তালা ভেঙে কোনো দোকানে বা বাড়িতে উম মানে দরজা ভেঙে ঢুকে তারপরে চুরিচামারিও ঘটছে

চিন্তার বিষয় হয়ে আর কি হবে সে সাধারণ মানুষকে জাগ্রত হতে হবে প্রশাসনকে জাগ্রত হতে হবে এখন উম লোকগুলো যদি activity কোনো কিছু করে প্রো প্রশাসন থেকে বা পুলিশ থেকে তাহলে সেইগুলোতে সুবিধা হয় সাধারণ মানুষের সুবিধা হবে কিন্তু সেই জিনিসগুলোতো মানে

এই তো কিছুদিন আগে আমাদের এখানে news এও বেরিয়েছিল এটা যে উম একটা বাড়িতে একদিন চুরি হয়েছে বাড়িতে কেউ ছিল না ঘুরতে গেছিলো সেই সুযোগ এ মানে তালা ভেঙে ঢুকে মানে যা টাকাপয়সা যা ছিল সব নিয়ে চলে গেছেগিয়ে এই জন্য এইখানে এখন ইদানিং মানে উম nightguard এর ও ব্যবস্থা করা হয়েছে এটা একটা ভালো দিক হচ্ছে এই nightguard এর nightguard এর ব্যবস্থা কারা করছে করছে মানে কি পুলিশ প্রশাসন থেকে করেছে না ওখানকার যে জনসাধারণ আছে তারা নিজেদের pocket থেকে পয়সা খরচ করে guard এর ব্যবস্থা করেছে এটা না প্রশাসন এর থেকে কিছু না এটা mainly মানে নিজেরাই ব্যবস্থা করেছে এই জন্য কিছু টাকাপয়সা যারা guard দিচ্ছে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে মাস গেলে হম সে তো একটা amount তো দিতেই হবে নাহলে তার ও তো উম মানে সেই বা কিভাবে চলাফেরা করবে তাহলে তাকে যদি কিছু টাকাপয়সা না দেওয়া হয় তাহলে তবে এই যেটা বললি এগুলো কিন্তু সত্যিই চিন্তার বিষয় কারণ এটা শুধু আমাদের ইন্ডিয়া বলে নয় ইন্ডিয়া বা ওয়েস্ট বেঙ্গল নয় এটা all ইন্ডিয়াতে যেরকম আছে foreign এ কিন্তু এটা আরো অনেক বেশি আছে যেমন রাশিয়াতে এই ধরণের ঘটনা বা এই snatching বা গলার chain ছিনিয়ে নিয়ে যাওয়া এই জিনিসগুলো কিন্তু আরো অনেক বেশি হয় রাশিয়াতে হম এটা খুবই মানে চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে যেরকম ভাবে এইসবগুলো ঘটছে মানে খুবই চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়